আনেক পুরানো মানুষ দেখা যাচ্ছে যার মূর্তি রয়েছে ওখানে।

ডিবাতে বাত্ নানারকম খাবার আছে শ্যাম্পু আছে কোলগেট রয়েছে ব্রাশ আছে।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি। ঘরের--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় ট্রাক । ট্রাক -এর মধ্যে একটা চাকা লোড করা আ--

সব নিজের নিজের পুজোতে ব্যাস্ত আছে। চারদিক এমান সেমানে গাছপালা রাত্রিবেলা লাইট জ্বলছে।